লিব্রিঅফিস রাইটার এর - Headersশিরোলেখ Fotersপাদলেখ এবং Notesপ্রান্তটীকা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমাদের শিখব160 নথিতে শিরোলেখ যুক্ত করা
নথিতে পাদলেখ যুক্ত করা
কিভাবে প্রথম পৃষ্ঠা থেকে শিরোলেখ মুছে ফেলা যায়
নথিতে কিভাবে পাদলেখ ও এন্ডনোট যোগ করা যায়
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করব
লিব্রিঅফিস রাইটার এ আপনি একটি নথিতে পৃষ্ঠা নম্বর যোগ করতে পারবেন
আমাদের resumeওডিটি ফাইল খোলা যাক
শিরলেখতে পৃষ্ঠা সংখ্যা যোগ করার জন্য আমরা প্রথমে সেই পৃষ্ঠার ওপর ক্লিক করব যেখানে আমরা পাদলেখ যোগ করতে চাই
তাহলে নথির একটি পৃষ্ঠার উপর ক্লিক করুন
এখন মেনু বারের ইনসার্ট বিকল্পে ক্লিক করুন এবং তারপর ফুটার বিকল্পে ক্লিক করুন
এরপরে ডিফল্ট বিকল্পে ক্লিক করুন
দেখুন একটি পাদলেখ পৃষ্ঠার নীচের অংশে যোগ হয়ে গেছে
পাদলেখর মধ্যে পৃষ্ঠা নম্বর প্রদর্শন করার জন্য প্রথমে ইনসার্ট বিকল্পর উপর ক্লিক করুন
ফিল্ডস বিকল্পে ক্লিক করুন
দেখুন বেশকিছু পাদলেখ বিকল্প প্রদর্শিত হচ্ছে
নথিতে পৃষ্ঠা নম্বর প্রদর্শন করাতে পেজ নাম্বার ক্লিক করুন
অবিলম্বে আমরা দেখতে পাচ্ছি পাদ্লেখতে সংখ্যা ১ প্রদর্শিত হচ্ছে
পৃষ্ঠা নম্বর এর ভিন্ন শৈলী দিতে পৃষ্ঠা সংখ্যার উপর ডবল ক্লিক করুন
দেখুন পর্দায় এডিট Fields ডকুমেন্ট ডায়লগ বাক্স দেখা যাচ্ছে
ফরম্যাট বিকল্প এর অধীনে আপনি দেখতে পাচ্ছেন বড়হাতের এবিসি ছোট হাতের এবিসি আরবি ১ ২ ৩ এর মত আরো অনেক বিন্যাস
এখানে আপনি আপনার পছন্দমতন পৃষ্ঠার সংখ্যায়ন শৈলী নির্বাচন করতে পারবেন
আমরা রোমান ই আইআই ইআইআই বিকল্প নির্বাচন করব এবং তারপর ওক বাটনে ক্লিক করব
আপনি দেখতে পাচ্ছেন এখন পৃষ্ঠার সংখ্যায়ন শৈলীতে পরিবর্তন হয়ছে
একইভাবে আমরা নথিতে একটি শিরোলেখ যোগ করা উচিত
প্রথমে সেই পৃষ্ঠার ওপর ক্লিক করুন যেখানে শিরোলেখ যোগ করা উচিত
এখন ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবং তারপর হেডার বিকল্পে ক্লিক করুন
ডিফল্ট বিকল্পে ক্লিক করুন
দেখুন একটি শিরোলেখ পৃষ্ঠার শীর্ষে যোগ হয়ে গেছে
শিরোলেখ এর মধ্যে তারিখ এ যোগ করার জন্য ইনসার্ট ক্লিক করুন এবং তারপর ফিল্ডস বিকল্পে ক্লিক করুন
প্রদর্শিত পাশের মেনু থেকে দাতে বিকল্পে ক্লিক করুন
শিরোলেখ তে তারিখ দেখা যাচ্ছে
তারিখ প্রদর্শন করার সম্ভাব্য সব বিন্যাসগুলি দেখতে তারিখে ডবল ক্লিক করুন
এখানে আমরা 31 শে ডিসেম্বর 1999 নির্বাচন করে ওকে ক্লিক করুন
এখন মেনু বারে ফাইল মেনুতে ক্লিক করুন এবং তারপর পেজ প্রিভিউ বিকল্পে ক্লিক করুন
নথিকে 50 জুম করা যাক
তাহলে আমরা পৃষ্ঠার উপরে তারিখ এবং নীচে পৃষ্ঠা সংখ্যা দেখতে পাচ্ছি
এটি নথির সব পৃষ্ঠাতে দেখা যাবে
মূল নথিতে ফিরে যেতে ক্লোজ প্রিভিউ বোতামে ক্লিক করুন
আপনি শিরোলেখ বা পাদলেখ ফ্রেম থেকে মূল লেখার ব্যবধান পরিবর্তন করতে পারেন
অথবা শিরোলেখ বা পাদলেখতে একটি সীমানা প্রয়োগ করতে পারেন
মেনু বারে ফরম্যাট বিকল্পে ক্লিক করুন
পেজ ক্লিক করুন
ডায়লগ বক্সের মধ্যে ফুটার ট্যাব নির্বাচন করুন
আপনার পছন্দমতো ব্যবধান নির্দিষ্ট করতে বাম মার্জিন -এর মান 100সিএম করুন
পাদলেখ তে এ একটি সীমানা বা একটি ছায়া যোগ করার জন্য প্রথমে মোর বিকল্পে যান
তারপর বিভিন্ন বিকল্পগুলি ব্যবহার করে আপনি যেমন চান তেমন মান নির্দিষ্ট করুন
উদাহরণস্বরূপ পাদলেখ তে একটি ছায়া শৈলী দিতে কাস্ট শাদো টো টপ রাইট আইকন এ ক্লিক করতে হবে
এইটা এখানে দৃশ্যমান শাদো স্টাইল বিকল্পের পজিশন ট্যাবের মধ্যে উপলব্ধ বিভিন্ন আইকন মধ্যে
আপনি সীমানার রঙ এবং ছায়া বেছে নিতে পারেন
উপলব্ধ বিকল্পগুলির প্রতিটির সম্পর্কে আরো জানতে এই ডায়লগ বাক্স ভালোভাবে দেখুন
এখন ওকে ক্লিক করুন
আবার ওকে ক্লিক করুন এবং দেখুন পাদলেখ টি পরিবতিত হয়ে গেছে
পরবর্তী আলোচনার আগে নথিতে একটি নতুন পৃষ্ঠা যুক্ত করা যাক
এটি করতে ইনসার্টগটগট ম্যানুয়াল ব্রেক ক্লিক করুন এবং পেজ ব্রেক বিকল্পটি বেছে নিন
তারপর ওক ক্লিক করুন
lলক্ষ্য করুন পৃষ্ঠা সংখ্যা হিসাবে ২ দেখা যাচ্ছে
যদি আপনি নথির প্রথম পৃষ্ঠায় পাদ্লেখ র না চান তাহলে প্রথমে কার্সারটি পৃষ্ঠায় আনুন
এরপর মেনু বারের ফরম্যাট ক্লিক করুন এবং স্টাইলস এন্ড ফরম্যাটিং বিকল্পে ক্লিক করুন
এখন প্রদর্শিত ডায়লগ বাক্সের মধ্যে উপরের চতুর্থ আইকন পেজ Styles এর উপর ক্লিক করুন
তারপর ফার্স্ট পেজ বিকল্পর উপর ডান ক্লিক করুন
নিউ বিকল্পে ক্লিক করুন এবং তারপর অর্গানিসের ট্যাবে ক্লিক করুন
000525 000429 নামে ক্ষেত্রে আমরা যে নতুন শৈলীর পারি যোগ করতে চাই তার নাম লিখুন
তাহলে এখানে লেখা যাক নিউ ফার্স্ট পেজ
পরবর্তী স্টাইল ডিফল্ট রাখুন
এখন ডায়লগ বাক্সের মধ্যে ফুটার ট্যাবে ক্লিক করুন
ফুটার অন চেকবক্সটিতে টিকচিহ্ন থাকলে সেটিকে তুলে দিন
অবশেষে ওকে বাটনে ক্লিক করুন
আমরা শৈলী ও বিন্যাস ডায়ালগ বাক্সে ফিরে এসেছি
দেখুন পৃষ্ঠা শৈলী বিকল্পগুলির মধ্যে নিউ ফার্স্ট পেজ শৈলী প্রদর্শিত হচ্ছে
নিউ ফার্স্ট পেজ এ ডবল ক্লিক করুন
দেখুন প্রথম পাতা ছাড়া নথির সব পৃষ্ঠাতেই পাদলেখ রয়েছে
একইভাবে আপনি সমস্ত উপলব্ধ শৈলীতে পরিবর্তন করতে পারেন এবং নথির প্রতিটি পৃষ্ঠায় সেগুলি প্রয়োগ করতে পারেন
এই ডায়লগ বাক্সটি বন্ধ করুন
এখন জানা যাক কিভাবে নথিতে পাদটীকা এবং প্রান্তটীকা যোগ করা যায়
কোন বিষয়ের উল্লেখ যে পৃষ্ঠায় হয়েছে পাদটীকা সেই পৃষ্ঠার নীচের অংশে প্রদর্শিত হয়
কিন্তু প্রান্তটীকা একটি নথির শেষে থাকে
টিকার আঁচোর বর্তমান কার্সর অবস্থান এ যোগ করা হয়
আপনি স্বয়ংক্রিয় সংখ্যায়ন বা পছন্দমতো কোনো চিহ্ন নির্বাচন করতে পারেন
প্রথমে মেনু বারের ইনসার্ট বিকল্পে ক্লিক করুন
তারপর ফুটনোট এন্ডনোট বিকল্পে ক্লিক করুন
পর্দায় একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে নাম্বারিং এবং টাইপ শিরোনামগুলি রয়েছে
এখানে কিছু চেকবাক্স যথা অটোমেটিক ক্যারেক্টার ফুটনোট এবং এন্ডনোট রয়েছে
ফুটনোটস এবং এন্ডনোটস এর জন্য যে সংখ্যায়ন শৈলী ব্যবহার করতে চান তা আপনি Numbering এ নির্বাচন করতে পারবেন
অটোমেটিক বিকল্পটি স্বয়ংক্রিয়ভাবে আপনার তৈরী করা পাদটীকা বা প্রান্তটীকা তে সংখ্যা যোগ করে
এই ডায়লগ বাক্স বন্ধ করুন
স্বয়ংক্রিয় সংখ্যায়ন -এর সেটিংস পরিবর্তন করার জন্য মেনু বারে টুলস বিকল্পে ক্লিক করুন
এবং তারপর ক্লিক করুন ফুটনোটস এন্ডনোটস
চাইলে অটোনাম্বারিং এবং স্টাইলস এর জন্য স্বয়ংক্রিয় সেটিংস ধার্য করতে পারেন
আপনার প্রয়োজন অনুযায়ী এই বিকল্পগুলির মধ্যে একটি নির্বাচন করুন
ওকে বোতামে ক্লিক করুন
এখন ফিরে যাওয়া যাক ইনসার্ট এবং ফুটনোটস এন্ডনোটস বিকল্প এ
ক্যারেক্টার বিকল্প এ বর্তমান পাদটীকার জন্য একটি অক্ষর বা চিহ্ন নির্ধারণ করতে ব্যবহৃত হয়
সেটি একটি হরফ বা সংখ্যা হতে পারে
একটি বিশেষ অক্ষর নির্দিষ্ট করার জন্য ক্যারেক্টার ক্ষেত্রের নিচের বোতামে ক্লিক করুন
এখন আপনি যে বিশেষ অক্ষর যোগ করতে চান তাতে ক্লিক করুন এবং তারপর ওকে বোতামে ক্লিক করুন
এবার টাইপ এর অধীনে হয় ফুটনোটস বা এন্ডনোটস বিক্পল্পে ক্লিক করুন
তাহলে আমরা নাম্বারিং এর মধ্যে অটোমেটিক এবং টাইপ এর মধ্যে ফুটনোট নির্বাচন করেছি
এখন ওকে বোতামে ক্লিক করুন
দেখুন পৃষ্টার শেষে একটি পাদটীকা যোগ একটি সাংখিক মান রয়েছে
আপনি পাদটীকা ক্ষেত্রে লিখুন থিস আইএস থে এন্ড ওএফ ফার্স্ট page
এবং তারপর কীবোর্ড এর এন্টার বোতামটি টিপুন
আপনি পৃষ্ঠার নীচের অংশে প্রয়োজনীয় লেখা সহ পাদটীকা টি দেখতে পাচ্ছেন
অনুরূপভাবে আপনি নথির নিচের অংশে প্রান্তটীকা যোগ করতে পারেন
এখানেই লিব্রিঅফিস রাইটার এর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপ আমরা শিখেছি নথিতে কিভাবে শিরোলেখ যোগ করা যায়
নথিতে কিভাবে পাদলেখ যোগ করা যায়
কিভাবে প্রথম পাতা থেকে শিরোলেখ মুছে ফেলা যায়
কিভাবে নথিতে পাদটীকা এবং প্রান্তটীকা যোগ করা যায়
অনুশীলনী
practiceওডিটি ফাইলটি খুলুন
নথিতে একটি শিরোলেখ এবং পাদলেখ যুক্ত করুন
শিরলেখতে লেখক এর নাম যোগ করুন
পাদলেখ এ মধ্যে পৃষ্ঠা সংখ্যা যোগ করুন
একটি পৃষ্ঠার সমাপ্তি বোঝাতে নথিতে পাদটীকা যোগ করুন
নথির প্রথম পৃষ্ঠা থেকে শিরোলেখ সরান
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
শুভবিদায়